বড় পাঁচিল ও দেখা যাচ্ছে এবং নারকেল গাছ গুলো নুয়ে পড়েছে এবং উপরে একটা ইলেকট্রিক এর এ পোল রয়েছে। তার পাশে গাছ পালাও রয়ে --

এর একটা দৃশ্য যিশু খ্রিস্টের একটা বড় দিনের আ লাইটিং করার। উপরে একটা স্টার লাগানো লাইটিং এবং ঘড়ি দেখা যাচ্ছে আ।

জামায়েত করে রয়েছে। যে যার কাজ করছে কে ও ফোন করছে। অনেকে দাঁড়িয়ে রয়েছেন।

ইউনিয়ন ব্যাংক -এ সামনে একটা সাইকেল দাঁড়িয়ে রয়েছে এবং একটা বাইক দাঁড়িয়ে রয়েছে। একদম ছাতা নিয়ে বসে রয়েছে এবং দুজন লোকও দাঁড়িয়ে রয়েছে। চারজন লোক--

এখানেও একটা বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং য়ের জানলা রয়েছে এবং জানলা গুলো খোলা রয়েছে কাঠের জানলা এবং কাচের জানলা এবং এখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে পুলিশ রয়েছে এবং একটা পুলিশের গাড়ি রয়েছে স্করপিও রয়েছে চার চাকা এবং এখানে অনেক লোকই দাঁড়িয়ে রয়েছে।

এবং ডান দিকে একটা রবীন্দ্রনাথের স স স্ট্যাচু রয়েছে এবং নীল সাদা কালারের বিল্ডিংটা সামনে একটা এ_সি লাগানো রয়েছে এবং একটা মহিলা বুড়ি আহ সামনে দিয়ে যাচ্ছে এবং একটা ছেলে পিঠে ব্যাগ নিয়ে আস --